একটা লোক কে দেখা যাচ্ছে। এখানে চিয়ার আছে --

একটি গাড়ি অনেক রকমের গাড়ি আছে এখানে --

এখানে একটা বাইক আছে। এখানে আ দেখাচ্ছে একটা বড়ো গেট --